এটি একটি জামা কাপড়ের দোকানের ছবি যেখানে-এ জামা নানান রকমের মেন্স জামা কাপড় এখানে রয়েছে দেখতে পাচ্ছি ।

খুবই আ এখানে দালান রয়েছে এখানে দেখতে পাওয়া যা --

এটি একটি জামা কাপড়ের দোকান। যেখানে - এ ও-ম ও-ম সব ছোটদের জামাকাপড় লক্ষ্য করা যাচ্ছে ।

আ-র এটি একটি সবুজের ঘেরা একটি অংশ এর ছবি আমরা দেখতে পাচ্ছি সকালে তোলা ছবি। এ--

উমমম আ এ এক--এখানে সুসজ্জিত একটি বাগান মনে হচ্ছে বাগানের একটি অংশ এটি।

গঙ্গার ঘাটে ছো-ছট পুজোর দৃশ্য অনেক লোকে এখানে ভিড় করেছে ছট পূজার জন্য গ-ফল অন্য সরঞ্জাম সব রয়েছে যেগু--